নমস্কার jmol অ্যাপ্লিকেশনে create and edit molecular models এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব:
ফাংশনাল গ্রুপের সাথে আণবিক model hydrogen পরমাণু প্রতিস্থাপিত করা
বন্ধন যোগ এবং মুছে ফেলা
পরমাণু যোগ এবং মুছে ফেলা
এছাড়া popup menu ব্যবহার যা কনটেক্সচুয়াল menu হিসাবে পরিচিত
tutorial অনুসরণ করতে
jmol অ্যাপ্লিকেশন window সাথে পরিচিত হতে হবে
model kit ফাংশন যা আণবিক models তৈরি করতে ব্যবহৃত হয়
প্রাসঙ্গিক tutorials জন্য আমাদের website পরিদর্শন করুন
tutorial record করতে
ubuntu os সংস্করণ 1204
jmol সংস্করণ 1222
এবং java সংস্করণ 7 ব্যবহার করছি
jmol অ্যাপ্লিকেশন খুলতে dash home এ টিপুন
search বারে লিখুন jmol
jmol icon পর্দায় দেখায়
jmol icon টিপে jmol অ্যাপ্লিকেশন window খুলুন
পূর্বে তৈরী করা propane propane এর model দিয়ে শুরু করি
file খুলতে tool bar open file icon টিপুন
একটি dialog box পর্দায় দেখায়
সেই folder টিপুন যেখানে প্রয়োজনীয় file রয়েছে
আমার file desktop এ রয়েছে
তাই আমি desktop নির্বাচন করে open বোতামে টিপব
file name file or url text box লিখুন
তারপর open বোতামে টিপুন
propane propane এর model পর্দায় প্রদর্শিত হয়েছে
আমরা ফাংশনাল গ্রুপের সাথে propane propane we hydrogens প্রতিস্থাপিত করতে পারি:
যেমন hydroxy অ্যামিনো fluro chloro bromo এবং অন্যান্য
propanol propane a রূপান্তর করতে আমি propane অণুতে একটি hydroxy oh group যোগ করতে চাই
model kit menu খুলুন ফাংশনাল গ্রুপের একটি তালিকা এখানে রয়েছে
oxygen পরমাণুর check box টিপুন
প্রথম carbon পরমাণুর সাথে সংযুক্ত hydrogen পরমাণুতে টিপুন
লক্ষ্য করুন যে hydrogen পরমাণু hydroxy group দ্বারা প্রতিস্থাপিত হয়েছে oxygen পরমাণু এখানে লাল রঙে রয়েছে
propane এখন 1propanol এ রূপান্তরিত হয়েছে
এখন 1propanol কে 2chloro1propanol এ রূপান্তরের চেষ্টা করি
model kit menu থেকে chloro cl group নির্বাচন করুন
দ্বিতীয় carbon পরমাণুর সাথে সংযুক্ত hydrogen পরমাণুতে টিপুন
এখন আমাদের কাছে 2chloro1propanol we model রয়েছে chlorine chlorine এখানে সবুজ রঙে রয়েছে
এখানে শক্তি নুন্যতম করে ইমেজটি mol হিসাবে সংরক্ষণ করতে পারেন
এখন নিম্নলিখিত অণুর models তৈরি করুন 3bromo1butanol এবং 2amino4chloropentane
শক্তি নুন্যতম করে ইমেজটি jpeg ফরম্যাটে সংরক্ষণ করুন
image বিভিন্ন file ফরম্যাটে সংরক্ষণ করতে:
tool bar থেকে save current view as an image icon bar করুন
আপনার দ্বারা করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত
এখন jmol অ্যাপ্লিকেশন window ফিরে যাই
jmol অ্যাপ্লিকেশন একটি popup pop up menu ও প্রদান করে
আপনি pop up menu দুটি ভিন্ন পদ্ধতি দ্বারা অ্যাক্সেস করতে পারেন
model kit menu খোলা থাকলে এটি বন্ধ করুন
model kit মেনুতে নীচে scroll করে exit model kit mode এ টিপুন
popup menu খুলতে panel mouse বোতামে ডান click করুন
popup menu panel প্রদর্শিত হয়েছে
popup menu পরমাণুর প্রদর্শন পরিবর্তন করতে অনেক ফাংশন প্রদান করে
এতে rendering করার বিভিন্ন বিকল্প রয়েছে
এই মেনুতে অধিকাংশ ফাংশন menu bar নকল করা হয়েছে
pop up মেনুতে বিকল্পগুলি স্বব্যাখ্যামূলক
তাদের বিস্তারিত বিবরণের প্রয়োজন they
jmol panel টিপে popup menu থেকে প্রস্থান করুন
popup menu অ্যাক্সেস করার দ্বিতীয় উপায় হল jmol লোগোতে টেপা
এটি jmol panel নীচে ডানদিকে রয়েছে
এখন এই অণু সম্পাদন করে তা ethane ethane অণুতে রূপান্তর করা দেখি
এটি করতে আমরা hydroxy oh group chlorine cl group carbon c এবং দুটি hydrogen h পরমাণু মুছে ফেলবো
এখন model kit menu খুলুন
delete atom check box নির্বাচন করুন
মুছে ফেলার পরমাণুতে টিপুন
oxygen chlorine এবং carbon পরমাণু
ethane ethane অণু তৈরি করতে we অণুতে hydrogens যোগ করতে have
model kit menu থেকে add hydrogens বিকল্পে টিপুন
দুটি hydrogen পরমাণু অণুতে যুক্ত হয়েছে
এখন পর্দায় ethane ethane we model রয়েছে
এখন alkenes এবং alkynes তৈরি করা শিখি
অণুতে দ্বিবন্ধন তৈরী করতে model kit menu খুলুন
double বিকল্প নির্বাচন করুন
ethane ethane অণুতে দুটি carbon পরমাণুর মধ্যে বন্ধনের উপর cursor রাখুন
carbon পরমাণুর চারপাশে লাল রঙের rings দেখায়
এখন বন্ধনে টিপুন
একক bond দ্বি বন্ধনে রূপান্তরিত হয়েছে
panel ethene ethene we model রয়েছে
এখন ethene ethene কে ethyne ইথাইন এ রূপান্তর করি
model kit মেনুতে টিপে triple বিকল্প নির্বাচন করুন
ethene অণুর দ্বি বন্ধনের উপর cursor রেখে এটিতে টিপুন
দ্বি bond triple বন্ধনে বদলে গেছে
এটি হল ethyne ইথাইন এর model
সবচেয়ে স্থিতিশীল আকার পেতে শক্তি নুন্যতম করে সংরক্ষণ করুন
সংক্ষেপে এই tutorial শিখেছি
একটি ফাংশনাল গ্রুপের সাথে alkanes a hydrogen পরমাণুর প্রতিস্থাপন
alkanes কে alkenes এবং alkynes এ রূপান্তর করতে বন্ধন যোগ করা
পরমাণু যোগ এবং মুছে ফেলা এছাড়া
popup menu ব্যবহার
নির্দেশিত কাজ হিসাবে
2fluoro13butadiene এবং 2pentyne এর মডেল তৈরি করুন
wire frame এ model display পরিবর্তন করতে popup menu ব্যবহার করুন
শক্তি নুন্যতম করে pdf ফরম্যাটে image সংরক্ষণ করুন
আপনার দ্বারা করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য